কাজ করবে নাতো কি বসে থাকবে এটা সরকারি কাজ নয় এটা private company হ্যাঁ আর পাঁচ তো বলার জন্য শুধু জানিস, পাঁচ থেকে ছটা সাড়ে ছটা বাজিয়ে দেয়। বলে কাজ আছে কাজটা তুমি যত তাড়াতাড়ি করো তত তাড়াতাড়ি ছুটি এবার যত তাড়াতাড়ি মানে কি এবার upload করতে সবকিছু করতে time তো লাগবেই না

ওই একটা তারাতলার দিকে একটা company আছে হ্যাঁ ওখানেই entry র কাজগুলি হয় মানে একটা construction হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর আমি থাকি হচ্ছে হরিদেবপুর কবর ডাঙ্গার দিকে। পুরো মানে এক হ্যাঁ

হ্যাঁ ভাড়াতে যাচ্ছে তারপর সময় যাচ্ছে আর অটো তেও তো line থাকে সকাল সকাল বেলা।

আমি তো কোনো কোনো দিন কি করি আবার এখান দিয়ে বাসে উঠি বাস এ যা চাপ বলবো কি আর সকালবেলা এত্ত ভিড় থাকে যে কিভাবে আমি ওই টালিগঞ্জ station এ পৌঁছাই সেটা বলতে পারছিনা তারপর ওখান দিয়ে আবার train এর wait করো train কোনোদিন late আসে। কোনোদিন তাড়াতাড়ি মানে time এ থাকে হয়তো আমি late হয়ে গেলাম এক minute এক minute late হলেও বুঝতে পারি যে train এর এক minute টা কতো important train এর ক্ষেত্রে সেটাই ।

হ্যাঁ সেটাই মানে কিনে নেবার মতো একদম হয়ে গেছি আর কি বলবো আর? হ্যাঁ আর সবি company সেরকমই কি বলবো? হ্যাঁ সেটাই কালকে কালকে কালকে কথা হলো ওই গুড়িয়া ছিল না একজন আমাদের সাথে থাকতো যে? হ্যাঁ হ্যাঁ ও ভালো আছে, কালকে ওর সাথে কথা হলো ওই যে ওরা christian না তাই আমাকে কালকে call করেছিল যে আসিস বাড়িতে । পঁচিশে ডিসেম্বরে ওই party আছে আরকি সে ব্যাপারে হ্যাঁ সে ব্যাপারে phone করেছিল কিন্তু কি আর বলবো বলছে কি বলবো চাপ অনেক । চা পা ও তোদের ও কাজ করে হচ্ছে তোর এখানে তোর পার্কস্ট্রিটের ওখানে কোনো একটা office আছে ওখানে accountant এর মানে accountant এর assistant মানে তার একটু একটু কাজ করে এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পুরো accountant হয়নি এখনো হ্যাঁ ওখানে কাজ করছে সে, সে বলে কি

সেটাই তো college life এ আমরা কতো যে আনন্দ করেছি, এখন সে আনন্দ আর কোথায়? হ্যাঁ আগে তাও টাকা অতো income করতাম না, তাও একটা ছোট ছোট জিনিসে আনন্দ ছিল তাই না? হ্যাঁ

মানে একটু ঘুমোতে পারি রাত্রিবেলা সেটাই অনেক মনে হচ্ছে।

হ্যাঁ

উম সেটাই আর তারপর বাস ও তো time এও আসে না time আছে ওদের।

এক এক packet ম্যাগি আগে দশ টাকায় পাওয়া যেতো এখন এক packet ম্যাগি খেতে গেলে চোদ্দো টাকা দাও আর এখন christ mas এর time ডিম এর ও,

এই পুরো মাস এতো খাটনি করে খেটে তারপর মাসের আহ শেষে যখন টাকাটা পাই তখন মনে হয় কতো যে কাজ করলাম আর টাকা অল্প সেটা যেই আসে এই দু চার দিনে পুরো টাকা শেষ হতে লাগবে।

আবার হ্যাঁ আবার ওই বাসে যাচ্ছিস বলে ভাড়াটাও একটু কম লাগছে নাহলে উবের-টুবের করলে তাড়াতাড়ি জন্য তো কি হলো আবার ভাড়াটাও এদিকে বেশি চলে যাবে। উম তাহলে বাঁচবেই না কিছুই বাঁচবে না।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখলাম হম সালামআলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই যে ভালো আছি তোমাদের কি খবর? আলহামদুল্লা, আমি ভালো, , হম বলুন, তোমার শরীরশাস্ত্র কেমন এখন? আলহামদুল্লা ভালো, আপনার? হম আলহামদুল্লা ভালো, একটু সর্দি কাশি এইটুকুই, জি এখন সময়টা সর্দি কাশিরই এই সময়টাই হবে স্বাভাবিক বিষয়, হতে পারে, হম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 নতুন নতুন ওষুধ খেয়েও কাজ হয় না, জি জি, সব দরকার আছে, এখন আপনাদের কোনো ওষুধই পরে থাকে না, , কষ্ট ভোগ করতে হয় বেশি ওষুধ খবর পরেও, আমাদের বাংলাদেশী ঔষধ, আমাদের বাংলাদেশে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা একদমই হম মানে বলার মতো নয় আকি স্বাভাবিক হ্যা আমাদের বাংলাদেশে চিকিৎসার অবস্থা একদমই খারাপ, আমাদের আশেপাশে যেসব hospital medical গুলো আছে সেখানে উন্নতমানের চিকিৎসা পাওয়া যায় না, উন্নতমানের চিকিৎসা পাওয়ার জন্য আমাদের রাজশাহী যেতে হয় কিংবা যেতে হয় সেখানেও ভালোভাবে চিকিৎসা আমাদের,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 জি জি, আপনার,

শারীরিক কি কোনো সমস্যা, এমনিতে ওরকম কোনো সমস্যা নেই, এখন যে সাধারণ medical এ গেলে দেখছি যে কত মানুষ বাইরে শুয়ে থাকে, ভেতরে শুয়ে থাকার জায়গা পায় না medical এ গেলে, সেক্ষেত্তে উন্নত চিকিৎসা পাওয়ার জন্য মুশকিল হয়ে দাঁড়ায়, তো আমাদের দেশের থেকে ইন্ডিয়াতে চিকিৎসা অনেক ভালো, উহ অনেক খরচও কম হয়, সেক্ষেত্তে কিন্তু বাংলাদেশের চিকিৎসাটা করতে গেলে আরকি খরচটা অনেক বেশি হয় কিন্তু আমাদের চিকিৎসাটা সেরকম ভালো করে না, আপনি কি মনে করেন? জি, আপনি ঠিক বলছেন, আপনি উহ বাংলাদেশে চিকিৎসার অবস্থা এখন খুবই খারাপ, বাংলাদেশে চিকিৎসা hospital এ সরকারি hospital এ চিকিৎসা,

সরকারি medical এ যখন কোনো চিকিৎসার জন্য যাই সেখানে, অনেক মানে, চিকিৎসার জন্য অনেক নিয়ম কানুন আছে সেগুলো মানতে মানতে দিন শেষ হয়ে যায় এখানে গিয়ে টিকিট কাটো, ওখানে লাইন দাও, ওখানে সিরিয়াল ধরো, এই ওষুধ টা হবে, এটা হবে না এটা বাইরে থেকে নিয়ে আসার লাগবে, এটা এখন ফুরায় গেছে, এদের অনেক নানা রকমের কাহানি করে আরকি medical গুলোতে, জি জি, হম এখানে টাকা দিয়ে চিকিৎসা , হ্যাঁ,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 এখান,

সরকারি hospital এ এখানে অনেক ভাবেই প্রতারিত হয় মানুষ, এখন যে public যে হাসপাতাল গুলো আছে এগুলো স্বাভাবিক ভাবে চলে তাও এগুলোতেও প্রতারণার সৃষ্টি হয়, অনেকভাবে আমাদের সঙ্গে প্রতারণা করে সঠিকভাবে চিকিৎসা দেয়না টাকা মেরে নেয় হম জি public এ আমাদের জন্য, চিকিৎসার ক্ষেত্রে ওখানে একটা ডাক্তার ছিল আমাদেরকে মানে এক বছরই checkup জন্য দিয়ে দেয় বারো চার দশটা করে টেস্ট, এই টেস্ট, ওই টেস্ট, সেই টেস্ট, এখানে টাকা লাগবে এতো, ওখানে টাকা লাগবে এতো, এরকম করে করেই বারো তেরোটা টেস্ট দিয়ে দেয় ওরা, আপনারা টেস্ট করেন, তারপরে রিপোর্ট নিয়ে আসেন তারপর আমরা দেখতাছি, এভাবে যদি চলতে থাকে তাহলে তো আর হবে না, আমি যে কারনে গেছি সেই কারনটা না দিয়ে অন্য কারনের টেস্ট করতে দিয়েছে, public এ সমস্যাটা এরকম, আমাদের বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রটা এরকম হয়ে গেছে এখন, তবে ইন্ডিয়ায় গেলে সমস্যার সম্মূখীন হই না শীতকালে ব্যাডমিন্টন খেললে কিন্তু আমরা শারীরিক সুস্থতা আমরা সুস্থতাবোধ করি আমাদের, মানে শরীরটা ঘামলে আরকি, শরীরটা মনটা fresh থাকে, মন শরীর দুটোই fresh থাকে এতে কিন্তু আমরা অনেক উপকৃত হই, হ্যাঁ, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন, হ্যাঁ অবশ্যই, আমাদের সুস্থ থাকার জন্য অবশ্যই খেলাধুলা করার প্রয়োজন আছে, খেলাধুলা করলে মন ভালো থাকে শরীরও ভালো থাকে, জি, আমাদের কোনোরকম, আমরা হয়তো কখনো মেডিক্যালে যাই, বা হয়তো আবার সেখানে গিয়েও কোনো শান্তি মতো আমার চিকিৎসাটা করাতে পারি না, আমি এই জন্য যাই না এই কারণে, বাইরে গেলে,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 এখানে দেখাতে এসেছি ডাক্তারকে, ডাক্তার না এসে দালাল এসে এটা চালাচ্ছে ওটা চালাচ্ছে তাড়াতাড়ি করে দিচ্ছি এই করেন ওই করেন, এরকম করতে করতে দিন শেষ হয়ে যায়,

আমাদের খেলাধুলা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, খেলাধুলা করলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকে, অবশ্য এটা শীতের সময়, শীতের সময় আমরা ব্যাডমিন্টন খেলি এটাই স্বাভাবিক, স্বাভাবিক বিষয় শীতের সময় কিন্তু আমাদের সর্দি কাশি জ্বর এটা কিন্তু হয়েই থাকে, এটা কিন্তু আমাদের স্বভাবিক বিষয়, এটা আমাদের হম শীতের সময় এগুলো হলে কিন্তু, ভালো হয় না সহজে, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন তাহলে একটু উপকৃত হতাম হম স্বভাবিক বিষয় একটু ঠান্ডা লাগলেই, আমাদের একটু জ্বর চলে আসে, সর্দি কাশি এটা তো লেগেই থাকে শীত আসলে সেক্ষেত্রে যদি আমরা ভালো মানের ওষুধটা পাই না, একটা দোকানে, ফার্মাসিতে ওষুধ কিনতে গেলেও সেখানে দুই নাম্বার কোম্পানি ধরিয়ে দেয়, এটা খান, এটা খেলেই ভালো হয়ে যাবে উহ কিন্তু যেটা ভালো মানের ওষুধ, সেই ওষুধটা এখন বলতে গেলে পাওয়া যায় না, ওরা যেরকম আমাকে দেয়, একটা সর্দি লাগলো সর্দি লাগলে, দুইটা তিনটা সর্দির ওষুধ খেলো, অসুখ ভালো হয়ে যাবে, সেক্ষেত্তে এখন পাতার পর পাতা ওষুধ খেলেও অসুখ ভালো হয় না, সর্দিটা ভালো হয় না, সেক্ষেত্তে কোম্পানির ওখানে সেল লাভের জন্য, ভালো মানের ওষুধটা তুলে দিয়ে তারা খারাপ মানের ওষুধ টা নিয়ে আসে,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 একটু বড়ো ধরনের কোনো সমস্যা হলে বাইরের দেশে গিয়ে আমাদের চিকিৎসা করানোর লাগে তাহলে বাংলাদেশে সবকিছু থাকার পরেও সেখানে ভালো মানের চিকিৎসা আমরা পাই না, এটাতো সপূর্ন্য ভয়ের সরকারি হম আমাদের কিন্তু হচ্ছে আমাদের শারীরিক জি, আমাদের যেটা হচ্ছে শারীরিক, আমরা যে খেলাধুলা করি সেটা কিন্তু আমাদের শরীর ভালো থাকে কিন্তু আমরা যে হচ্ছে যে মোবাইলএ গেম খেলি এতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়, জি, আপনি কি আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হম এতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়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 সেক্ষেত্তে আমাদের শরীরটাও ভালো থাকলো কোনো দিক দিয়ে আমাদের ক্ষতি হলো না সেক্ষেত্তে আমাদের শরীরটাও ভালো থাকলো, সব দিক দিয়েই ভালো থাকলো, কিন্তু আমরা যদি মোবাইলে গেমস খেলি, সারাদিন যদি মোবাইলে খেলি ঘরে বসে, সেক্ষেত্তে আমাদের সবদিক থেকেই ক্ষতি এটা শরীরের জন্য সেক্ষেত্তে আমাদের খেলায় রাখতে হবে কিভাবে কি করলে আমাদের শরীরটা, তারপর আমাদের খায়াদাওয়াটা ঠিক মতো maintain করা লাগবে সকালের খাওয়া সকালেই খেতে হবে ওখানে আমরা একটু বেশি করে , সকালে খাওয়াটাই আমাদের সারাদিন কাজে লাগবে, কিন্তু আমরা কি করে সকালের খাবারটা,

আমাদের নিয়মমতো সকালে আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠার লাগবে সকালের আবহাওয়াটা আমাদের শরীরে লাগে সেক্ষেত্রে শরীরটা আমাদের ভালো থাকবে, আমরা যদি jogging এ যাই সেক্ষেত্রে শরীরটা আমাদের ভালো থাকবে, সকালে উঠে যদি আমরা jogging করি তাহলে আমাদের অসুখ ঠিক কমে যাবে, সেক্ষেত্রে আমাদের চিকিৎসাটাও প্রয়োজনে কম লাগবে, জি উন্নতমানের দাড়াইছে, জি আসলে আমাদের আসলেই আমাদের ঘুমটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, আমরা যদি ঘুম না পারি, দুই দিন, তিন দিন ঘুম না পারি আমাদের কিন্তু শারীরিক অনেক ক্ষতি হয়, ওদিকে মৃত্যুর ঝুঁকিটাও কিন্তু অনেক বেড়ে যায় আমরা যদি স্বভাবিক ভাবে ঘুম না পারি, আমাদের ঘুম না পেলে আমরা কিন্তু মোবাইল চালাই কম্পিউটার চালাই,

হ্যাঁ অবশ্যই, আমরা হম ঘুমটা আমাদের জন্য প্রয়োজন, আমাদের প্রাপ্ত বয়স্ক ছেলের জন্য রাতে আট ঘন্টা ঘুমানোই যথেষ্ট, রাতে আমরা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো এবং সকাল সকাল উঠার চেষ্টা করবো অবশ্যই এতে শরীরও ভালো থাকে মনো ভালো থাকবে সকাল সকাল উঠলে, আমাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আমাদের সারাদিনে যে কাজ গুলো থাকে সেই কাজ গুলো আমরা সকাল সকাল করতে পারবো এবং সময় মতো খাওয়া দাওয়া ঠিক মতন করতে হবে রাতের খাওয়া তাড়াতাড়ি, সন্ধ্যার পরে খেয়ে নিতে হবে, রাতের খাবারে হালকা খাবার একটা খায়া আমাদের জন্য আমাদের জন্য সমস্যা,

এটা সবদিক দিয়ে আমাদের জন্য better হবে জি, আসলে আপনি ঠিক কথা বলেছেন, জি আপনার সাথে কথা বলে আমি কিন্তু খুব উপকৃত হলাম, আপনি কি অপোকৃত হয়েছেন আমার কথা গুলো শুনে? হম অবশ্যই জিনিস গুলো আমাদের মেনে চলা উচিত সবকিছু আমাদের মেনে চলতে হবে, মেনে চললেই শরীর সুস্থ থাকবে, সব কিছু ভালো থাকবে, মনও ভালো থাকবে, সব কিছু আমাদের ভালো লাগবে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, হ্যাঁ, সন্দীপ কি করছিস? এইতো বাড়িতে বসে আছি তুই কি করছিস? এইতোরে আমিও বসে আছি তুই phone করলিনা কই আমি ভাবলাম যে তোর phone টা আসবে মনে হয় রাত্রে বেলায় আর বলিস না আমার এখন phone এ recharge নেই না সেই জন্য আমি phone করতে পারলাম না তাই তো recharge করিসনি কেনো তা recharge টা করলেই তো পারিস হুম পারি কিন্তু মানে এখন ভাবছি করবো না তা ঠিক আছে সেই বিষয় আর কাকু কাকিমার সঙ্গে কথা বল্লি কি বললো সেই বিষয় নিয়ে উম কোন বিষয় টা রে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 ও হ্যাঁ ওটা জিজ্ঞাস করলাম মও বললো যে আচ্ছা তুই সেই জাই~জায়গার ব্যাপার টা জিজ্ঞাস করছিলিস না ও~ওটা পাবন হবে বল্লে বললে জায়গাটা ওই খানে মানে কত খানি জায়গা সেটা কি বলতে পারবি উম জায়গাটা কত খানি বলতে গেলে তোর কত বলে কি তেরো না চোদ্দ কাঠা তাহলে তো বেশ অনেকটাই বরো নাকি হুম অনেকটাই বড়ো মানে ওটা ফাঁকা পরে থাকে তো কোনো কাজে লাগে না সেই জন্য তাহলে তো বেশ আমাদের জন্য ভালো হয় তাহলে কি বলতো মানে ওই যে টিন বাঁশ এগুতো সব দিয়ে ধর করতে হবে একটা ছাদের মতো তো সেই গুলো কাজগুলো তাহলে শুরু করে দেওয়া টাই ভালো হবে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 সেইটা না হলে তুই দুই একটা লোক দেখ আর মানে তোর মিস্ত্রির যেই ব্যাপারটা সেটা না হলে আমি কাওকে দেখছি নিয়ে বলে দিচ্ছি কি বলিস হুম যে তুই মিস্ত্রি দেখ আহ আমি আগে কি এ করি আহ জায়গাটা মানে সেই রকম পরিষ্কার হয়ে নাই তো আমি জায়গাটাকে পরিস্কার করি ঠিক আছে দেখ পরিস্কার টরিস্কার করে নে নিয়ে আমাকে একবার পরে জানাস বুঝলি হুম আহ পরে জানিয়ে দেব কাকু এখন কেমন আছে কাকুর শরীরটা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 কাকু এমনি ব্যবসা যেতে পারছেন সবজির ব্যবসা যেতে পারছেন না কি না না এখন আহ ব্যবসা টা যায়না এখন বন্দই রেখেছে বলছে পুরোপুরি সুস্থ হয় নিয়ে যাবে তা ভালো তা সেইদিক থেকে তো ভালো ভাবনাটাই নিয়েছে যে পুরো ভাবে পুরোপুরি ভাবে শরীরটা একদম ঠিক করা তারপরে না হলে যাবে ব্যবসা তে সেটাও ঠিক করেছে আর তাহলে তুই ব্যবসা করছিস নাকি সবজির না কি করছিস না না সবজির ব্যবসাটা এখন করছি বলতে গেলে ধর সবজি লাগিয়েছি এখন এখন সবজি উঠতে শুরু করেনি তো সেই জন্য এখন ধর বন্দ আছে যেদিন উঠবে সেদিন তখন আবার শুরু করা হবে ও তো সেই দিক থেকে না হলে ভালো আর তোদের ওই দিক টাতে বলতো মানে ব্যবসা টা কে নিয়ে ওই দিকের পরিচর্চা টা কেমন এখন হয়েছে আগের তুলনায় আগের তুলনায় বলতে গেলে ধর উম উম আগে কি হতো ধর উম যে সবজি এখন এদিকেতো সবজি বেশি চাষ হয় নিয়ে এখন ধর এ প্রত্যেক বাড়িতেই সবজির চাষ করে তো আগে কি হতো সবজি চাষ করতো আর এইরকম চটিদারের কাছে বিক্রি করে যেত কিন্তু এখন আর সেটা করে না এখন মানে তোর নিজের জন্য সবজি গুলো তুলে নিয়ে গিয়ে মানে নিজেই আরকি ঠেলার মতো বিচে আরকি বিক্রি করে নাকি হুম এখন নিজেই আহ ছোটো যেই ভ্যান গুলো হয়

আমাদের ওই দিকটাতে ধর ওইরকমই করে কম বেশি অনেক মানুষ মানে নিজেরই ধর আই টমেটো সবজি মানে আলু এসব গুলো সবজির চাষগুলো করে ব্যাবসার কাজে লাগাই আরকি সেগুলোই বিক্রি করে তা আমাদের দিকেও অনেকটা উন্নত হয়ে গেছে এই বিক্রির জিনিসটা হুম এই দিকে আহ সেইরকম উন্নত এই দিকেও হয়েছে সেটাই সেটাই আর তোর শুনলাম নাকি সেই জয়শ্যামল যে জয়শ্যামল কে তোর মনে আছে ও এখন কি ব্যবসা করছে রে উম জয়শ্যামল এখন কি ব্যবসা করছে? ও উম তোর মানে অতটাও খেয়াল পড়ছে না তাও কি ব্যবসা করছে বৌ বলছিল যে একটা ব্যবসা করছে কিন্তু অতটা মনে পড়ছে না আমি শুনলাম নাকি যে ও আরকি জুতোর একটা বড়ো দোকান খুলেছে branded সেটাকি সত্যি না কি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 আমি শুনলাম যে ও আরকি জুতোর একটা বড়ো দোকান খুলেছে তো সেখানে আরকি ব্যবসা গুলো চালাচ্ছে তাহলে এই রকম একটা তা ভালো করেছে বল মানে আমাদের group এরই একজন ধর দোকান খুলে বেশ ভালো settle হয়ে গেছে তো সেই দিক থেকে তো ভালো না আমি ধর এই দিকে job করলাম ওই দিকে দোকান আরো দুই চারটে বন্ধুর শুনলাম নাকি কে~কেও তোর মানে বাইরে আছে পড়াশুনা করছে এখনো আরেকটা বন্ধু শুনলাম নাকি ও দোকান খুলেছে বা তুইও ধর যদি দোকানটা খুলে নিস্ তাহলে আমাদের group এর মধ্যে মধ্যে সবাই একই কোনো না কোনো কাজে যুক্ত আছে তাইনা

যে তু~তুই তুই আর আমি যেমন এখন মুয়ূরের ব্যবসা তা করবো ভাবছি উম আর তেমন ওরাও ধর ভবে ছিল যে জুতোর দোকান করবে বা যে এখন কোনো ব্যবসা করবে করছে ওরা সেটাই সেটাই তা ভালো করছে ব্যবসা টা যদি সেভাবে start করে নিয়ে চালিয়ে থাকতে পারে সবাই সবারির মতো করে তাহলে দেখবি অনেকটা ভালো হবে আর এখন কার তো দেখছি মেয়েদেরও ব্যাবসার কতটা টান বলতো মেয়েরাও ব্যবসা করার জন্য লাফাই হুম মেয়েরাই ব্যাবসায় আহ কিন্তু আহ এই আমাদের গ্রাম দিকে মেয়েরা আহ সেরকম ব্যবসা এখন করে না করছে না তাহলে কি জানি কিন্তু আমাদের দিকে কি বলতো ব্যবসা যে প্রচলন টা আস্তে আস্তে বাড়ছে আগে মানুষ যে তোকে সেদিন বলছিলাম না যে job এর জন্য মানুষ কত লাফাচ্ছে আহ সরকার তো room ও দিছিলো ব্যবসা করার জন্য করছিলোনা তো সেদিক থেকে কি বলতো এখন দেখতে পাচ্ছি যেই জিনিস গুলো যে ব্যাবসার জন্য মানুষ মানুষের প্রতি যে আক্রন্তটা ছিল এখন সেভাবে অনেকটা গভীরতর দিকে এগিয়ে যাচ্ছে ব্যবসা টা কে নিয়ে পরিচর্চাটাও অনেক ভাবে করছে কি বলিস তুই হুম কারণ আহ ওরা তো বুজতে পারছে না যে এখন চাকরির থেকে আহ ব্যবসা টা তে আহ এখন profit বেশি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

compounding করছিস trading আর compounding জিনিসটা যদি বুজতে পারি trading মানে কি বলতো যে মানে ধর আহ trading মানে ধর চাকরি বল job বল এই সব জিনিসকে বলে trading

আর তুই যদি compounding যাস তো যারা বড়ো বড়ো businessman ছোটো ছোটো দোকানদার হ্যাঁ ছোটো ছোটো shop keeper তো তারা কিন্তু প্রত্যেকটা compounder জোরের মধ্যে আছে কেও trading-compounding টা যে বুজবে না সে চাকরির দিকে এগোবে না সব সময় চেষ্টা করবো business টাকে কি ভাবে develop হুম সেটাই কিন্তু উম আমার~আমাদের আমাদের ব্যবসাটা তো এখন শুরু করতেই হবে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 এটা মানে কম করিসনা বুঝলি মানুষের কাছে সম্মান পাবিনা কথা বলা চেষ্টা করবি ভদ্রতার সঙ্গে নম্রতার সঙ্গে এগিয়ে প এগিয়ে যেতে পারবি সামনে